তো এখানে বিভিন্ন রকমের সবজি আছে। অ্যা তরকারি বলি আমরা ফলমূল আছে। ওই তরমুজ আছে এখানে কোবি আছে কাঁচাকলা আছে আনারস আছে অ্যা তো এখান থেকে --

অ্যাঅ্যাঅ্যা প্লেন আসার পরে প্লেন আসার জন্য অপেক্ষা করে আর আসলে পরে চলে যায় এখান থেকে।

এটা আমি দেখতে পাচ্ছি এটাও এয়ারপোর্ট কিন্তু এই যে এখানে একটা ফিতা টাঙানো আছে না এই ফিতাতে কী হয় জানো এটাকে এখানে ওই বেগ গুলো রাখা হয় ওই বেগ -গুলো এখানে রাখা হয় আর এটা ঘুরতে থাকে ঘুরতে থাকে। আর এখান থেকে কী হয় যখন অ্যা পেসেঞ্জার গুলা-আ যাত্রীগুলা-আ এখান থেকে বেরিয়ে আসার সময়--

এর সঙ্গে মাছ মেরে পুরো গ্রামের লোক--

মাথার চুল কাটে তো ওটাকে বলা হয় সেলুন -এ এসছে বা নাপিতে এসছে।

এটা তো শাড়ি । এখানে এটা শাড়ি -টা মেয়ে মেয়ে লোক যারা মেয়েছেলে তারাই এই শাড়ি -টা পড়ে।

এগুলা বড়ো হয়। বড়ো হওয়ার পরে তখন ধানগুলাকে কাটে। কাটার পরে থেকে চাল বেরোয়। চালগুলা আমরা রান্না করি চুলাতে। আবার রান্না করে খাই।

আ সুমন কফি হাউস এই এখানে আমরা মাঝে মাঝে বসে কফি খাই। সামনে কি সুন্দর একটা লাইটিং দেওয়া আছে।